আমরা এখানে যে ছবিটি দেখছি তা দেখে মনে হচ্ছে একটি কালো গোরু শুধু একটি গোরু নয় অনেকগুলো গোরু আছে একটি গোরুর ছবি এখানে দেখানো হয়েছে | গোরুটিকে খাবার দেওয়া হয়েছে সম্ভবত খড় এবং ঘাস।

এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো নৌকো সম্ভবত এটি নদীর --

মানে এ এক সাইড -এর গাড়ি যাবে আরেক আরেক সাইড -এর গাড়ি ।